এটি লাল এবং হলুদ বাস রাখা আছে তার পিছনে একটি নীল সাদা রঙের বাস সামনের দিয়ে একটি লোক নীল রঙের ড্রেস পরে হেঁটে চলে যাচ্ছে।

এবং কিছু লোক সেই নদীর ধারে এসেছিলেন এবং তারা এখন বাড়ি চলে যাচ্ছেন।

এবং চারিপাশে গাছপালা ভর্তি এবং ডানদিকে খুব দূরে একটি দেখা যাচ্ছে হলুদ রঙের উপরে ছাউনি করা ।

এটি সুইমিংপুল এখানে সুইমিং শেখানো হয় এবং স্নান করা হয়। দুপাশে দুটি পোস্টার দেখা যাচ্ছে। ল্যাম্প পোস্ট এবং পুরো মার্বেল পাথরের তৈরি করা এটি ।

বাজনা বাজাচ্ছে এবং পেছনে একটি ছোট মাছের মূর্তি এবং একটি কাঁকড়া বিছের মূর্তি দেখা যাচ্ছে এখানে।

এখানে একটি বড় ঝিল দেখা যাচ্ছেজলটা সবুজ হয়ে আছে এবং উল্টোদিকে রাস্তা চলে গেছে।

এবং কিছু পদ্মফুল রাখা ওখানে পাশে যে হলুদ রঙের গাঁদা ফুলও রাখা আছে।

এখানে একটি নাচ নাচের স্টেজ দেখা যাচ্ছে যেখানে অনেকগুলি ছেলে-মেয়ে নিত্য নতুন জামা কাপড় পড়ে ডান্স করছে ।

এবং দুটি লোক ওখানে বেঞ্চে বসে আছে। যেখান থেকে ইলেকট্রিকের তার চলে গেছে।